gchempaint এ orbital overlap এর tutorial আপনাদের স্বাগত
in tutorial শিখব:
বিভিন্ন ধরনের orbitals সম্পর্কে
orbitals ঘূর্ণন এবং মাপ পরিবর্তন
orbital ওভারল্যাপের ধরন
এখানে উবুন্টু linux os সংস্করণ 1204
gchempaint সংস্করণ 01210 ব্যবহার করছি
tutorial অনুসরণ করতে
gchempaint chemical structure editor সম্পর্কে জানতে হবে
না হলে আমাদের website পরিদর্শন করুন
প্রথমে পারমাণবিক atomic orbital সম্পর্কে শিখি
পারমাণবিক orbital একটি গাণিতিক ফাংশন
এটি একটি পরমাণুতে electron তরঙ্গের it আচরণ বর্ণন করে
orbital electron খোঁজার একটি সর্বোচ্চ সম্ভাবনা রয়েছে
এটি s orbital
এর গোলাকার আকৃতি রয়েছে
এখানে বিভিন্ন অক্ষে p orbitals রয়েছে
p orbitals আকার ডাম্বেলের মত
এখানে বিভিন্ন অক্ষে d orbitals রয়েছে
d orbitals আকার double ডাম্বেলের মত হয়
নতুন gchempaint এপ্লিকেশন খুলেছি
প্রথমে orbitals সম্পর্কে শিখি
add or modify an atomic orbital tool টিপুন
property window খোলে
এখানে ফীল্ডগুলি হলcoefficient rotation এবং type
প্রথমে আমি type দিয়ে শুরু করব
ডিফল্টরূপে s orbital নির্বাচিত
এখন p d xy and dz ^ 2 orbital বোতামে টিপুন
এখানে বিভিন্ন orbital আকার লক্ষ্য করুন
এরপর coefficient এবং rotation বৈশিষ্ট্য দেখি
coefficient এর ভ্যালু has100 থেকে + 100
এই field ভ্যালু ব্যবহার করে আমরা orbital আকার বদলাতে vary
পাশাপাশি orbital আকার বদলে গেছে
rotation এর ভ্যালু has180 থেকে + 180
আমরা ডানদিকে বা বামদিকে orbitals ঘোরাতে পারি
up be down অ্যারো চিহ্ন ব্যবহার করে ভ্যালু বদলানো যেতে পারে
বিভিন্ন ধরনের ধনাত্মক overlaps প্রদর্শন করতে orbitals ব্যবহার করা দেখি
এখানে ধনাত্মক ওভারল্যাপের slide রয়েছে
ss overlap sp overlap pp overlap এবং pp sidewise overlap
display area তে hydrogen অণু আঁকুন
keyboard h টিপুন
coefficient value 100 এ বদলান
add or modify an atom tool টিপুন
add a bond tool টিপুন
বন্ধনের দৈর্ঘ্য 130 নিশ্চিত করুন
display area তে টিপুন
hydrogen অণু তৈরী হয়েছে
ss endon দিয়ে শুরু করি
add or modify an atomic orbital tool টিপুন
এরপর s orbital টিপুন
তারপর hydrogen অণুর hydrogen পরমাণুতে টিপুন
overlap লক্ষ্য করুন
pp endon overlap দেখি
keyboard f টিপুন
add or modify an atom tool টিপুন
add a bond tool টিপুন
বন্ধনের দৈর্ঘ্য 200 নিশ্চিত করুন
display area তে টিপুন
fluorine অণু তৈরী হয়েছে
add or modify an atomic orbital tool টিপুন
p orbital টিপুন
pp endon overlap তৈরী করতে অনুভূমিক দিকে p orbitals প্রয়োজন
rotation এর value 90 তে বদলান
p orbital টিপুন
একটি fluorine পরমাণুতে টিপুন
একইভাবে প্রক্রিয়ার পুনরাবৃত্তি করে p orbital 90 তে ঘোরান
অন্য fluorine পরমাণুতে টিপুন
আপনি স্পষ্টরূপে orbital in দেখতে পারলে in আকার বদলাতে পারেন
এটি করতে coefficient value বদলাতে have
orbital ডান click করে orbital এ গিয়ে properties এ টিপুন
orbital properties dialog box খোলে
সঠিক overlap না দেখা পর্যন্ত coefficient এর মান কমান
close বোতামে টিপুন
এখন অন্য orbital জন্য প্রক্রিয়ার পুনরাবৃত্তি করব
pp endon লক্ষ্য করুন
dz ^ 2 orbital ব্যবহার করে dd endon overlap দেখি
display area তে গিয়ে keyboard বড়হাতের f লিখুন
তালিকা থেকে fe নির্বাচন করুন
add or modify an atom tool টিপুন
display area তে টিপুন
add a bond tool টিপুন
bond আঁকতে iron fe a টিপুন
add or modify an atomic orbital tool টিপুন
dz ^ 2 radio বোতাম নির্বাচন করুন
coefficient value 08 এ বদলান
dz ^ 2 orbitals ওভারল্যাপের জন্য iron fe পরমানুতে টিপুন
dd endon overlap লক্ষ্য করুন
এখন p orbitals sidewise overlap সম্পর্কে শিখি
নিশ্চিত করুন যে current element হল carbon c
add a bond tool টিপুন
বন্ধনের দৈর্ঘ্য 90 নিশ্চিত করুন
display area তে টিপুন
add or modify an atomic orbital tool টিপুন
coefficient value 1 এ বদলান
p orbital radio বোতামে টিপুন
p orbital অনুভূমিক ভাবে থাকতে এটি উল্লম্ব ভাবে ঘোরান
বন্ধনের প্রান্তে টিপুন
pp sidewise overlap লক্ষ্য করুন
in ধরনের ওভারল্যাপে orbitals lobes একই চিনহে হয়
ঋণাত্মক এবং zero ওভারল্যাপে যাবো
এখানে ঋণাত্মক ওভারল্যাপের slide রয়েছে
নতুন gchempaint এপ্লিকেশন খুলেছি
এখন ঋণাত্মক overlap আঁকা ব্যাখ্যা করব
add a bond tool টিপুন
বন্ধনের দৈর্ঘ্য 90 নিশ্চিত করুন
display area তে টিপুন
add or modify an atomic orbital tool টিপুন
p orbital radio বোতামে টিপে তারপর বন্ধনের এক প্রান্তে টিপুন
p orbital 180 degree ঘুরিয়ে এটি উপর নীচে করুন
তারপর বন্ধনের অপর প্রান্তে টিপুন
ঋণাত্মক overlap দেখি
in ক্ষেত্রে orbitals lobes বিপরীত চিনহে থাকে
এখন zero overlap তৈরি করা সম্পর্কে শিখি
এখানে zero ওভারল্যাপের slide রয়েছে
add a bond tool টিপুন
display area তে টিপুন
add or modify an atomic orbital tool টিপুন
p orbital টিপুন
p orbital মূল অবস্থানে ঘোরান
বন্ধনের edge প্রান্তে টিপুন
s orbital টিপুন
এবং তারপর বন্ধনের অপর প্রান্তে টিপুন
zero overlap লক্ষ্য করুন
in ধরনের ওভারল্যাপে orbitals স্থিতিবিন্যাস একই নয়
সংক্ষেপে
in tutorial শিখেছি বিভিন্ন ধরনের orbitals সম্পর্কে
endon এবং sidewise overlaps
orbitals ঘূর্ণন এবং মাপ পরিবর্তন
ধনাত্মক ঋণাত্মক এবং zero overlap
এখন
hydrogen chloride hcl অণু সহ sp endon overlap আঁকুন
dxydxy orbitals sidewise overlap আঁকুন
অন্যান্য ঋণাত্মক এবং zero overlaps আঁকুন
ইঙ্গিত: সঠিক ওভারল্যাপের জন্য orbitals ঘুরিয়ে আকার পরিবর্তন করুন
আপনার করা নির্দেশিত কাজ এরকম হতে হবে
এই লিঙ্কে উপলব্ধ video দেখুন
এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য